আমি বর্তমানে একটা সি_এন_জি গাড়ি দেখতে পাইয়া--

আমি এখানে দেখতে পাই আর একটা রুমের মধ্যে অনেকগুলা মানুষ।

দেখতে অনেক সুন্দর লাগসে নীসে আরো দুইটি দুকান দেখসি।

আমি এই ফটোর মদ্যে দেখতে পাই আর অনেকগুলো ডাক্তার একসাথে বসিয়া কম্পিউটারের দিকে কি যেন তাকিয়ে আসেন।

সুইমিং বড়ো ভাল লাগে দেখিয়া লাইট ও জ্বলে রাত্রেবেলায় সুইমিং দেখতে পাইয়া।

যেটার নাম হলো ডাক্তার কারানস ফ্যামিলি ডেন্টাল ক্লিনিক ।

জগ দুইটা টেবিলের উপর রাখা আসে এক জায়গাতে একত্রিত কয়েকটা চেয়ার রাখা আসে।

এবং একটা টেবিল রাখা আসে একটা প্লাস্টিকের সেয়ার রাখা আসে।

যে বিল্ডিংগুলোর সামনে গেটের সামনে অনেক লোক দাড়িয়ে আসেন অফিস মত লাগে।

এখানে একটা রুম দেখতে পাই আর যেটা মিটিংঘরের মতো লাগে।

এবং এই বিল্ডিংয়ের রুমের মধ্যে একটা ফ্যান লাগানো আসে ওয়ালের মধ্যে ঝুলাইয়া।

খোলামেলা দেখতে পাই আর অনেক মানুষ তারা বনভোজনে আইছেন।

যারা এখানে একটা পিকনিক এমনভাবে দেখা যার।

সাধারণ মানুষের সাথে বইয়া খানি খাবার প্রস্তুতি কতটা--

এখানে আমি একটি শপিং মল দেখতে পাইয়া।

সারিবদ্ধভাবে কয়েকটা আনারসের গাস আসে।

বিল্ডিংয়ের পাশেও একটা বিল্ডিং দেখতে পাচ্ছি।

মধ্যে কয়েকজন মেয়ে মানুষ এবং কয়েকজন ছেলে মানুষ কর্নারে একজন বহাত লাল কাপড় ।

পাথর মধ্যে একটা ঘড়ি লাগাইল।

এখানেও এখানে আমি একটি পকোড়ার দোকান দেখতে পাই আর--

এই দোকানটা হইলো ওয়ান ওয়াইন শপ ।

এই বোতল বড়ো সুন্দর করে লাইটিং করে সাজাইয়া রাখসে নীচে অনেকটা কার্টনের মইধ্যেও রাখা আসে ।

এই স্কুলটা দেখতে অনেক সুন্দর।

আমি একটা হোটেল দেখতে পাই আর--

যে হোটেলটা পুরো সুন্দর লাগের বেলুন ঠেলুন ইত্যাদি লাগাইছে এরম সুন্দর করি।

যেটা রঙ্গের দোকান কালারের দোকান।

এই বিল্ডিংগুলোর সামনে একটা সাদা রঙ্গের চেয়ার রাখা আসে।

বাল লাগসে ডাবাটা দেকিয়া ডাবার সামনে মানুষ আসে অন--

এবং বাইক -ও রাখা আসে এক সাইড -এ কিছু মাটি ফেলাইল আসে লাল মাটি।